এখানে অনেক রকমের ওষুধ আরে নামানো রয়েছে। পেশেন্ট রয়েছে ডাক্তার রয়েছে এখানে।

এটা উ- আ- দিনের বেলাকার ছবি নেওয়া হয়েছে। কোন কলকাতার ভিতরের একটা শহরের হবে।

গাড়ির মেকানিক খুলে যায়--

এখানে বা কিছু হবে যেখানে দেখা যাচ্ছে গাছপালা রয়েছে অটো রয়েছে মানুষজন রয়েছে ছাতা নিয়ে বৃষ্টি হচ্ছে না মনে হয়।

তো এটা একটা কলেজ অ্যাডা হবে যেখানে ফোটা টা নেয়া নেওয়া হয়েছেএই দিকেও বড়ো বিল্ডিং এই সাইড এও বিল্ডিং রয়েছে এটা খেলার গ্রাউন্ড হবেতো এখানে গাছপালা লাগানো রয়েছে।